তাতে ইস্কুল বা কলেজ -টির নাম কত সালে প্রতিষ্ঠিত এইসব লেখা রয়েছে।

রাস্তার দুইধারে অনেক বড় বড় হোর্ডিং প্রচুর গাড়ি সারি দিয়ে দাঁড়ানো রয়েছে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত ও করছে।

মূর্তিটি দেখে বোঝা যাচ্ছে মা দূর্গা তার চার ছেলেমেয়েকে নিয়ে আবার বাপের বাড়ি ফিরে যাচ্ছে।

এখানে একটি কক্ষ দেখা যাচ্ছে।

বই সজ্জিত দেখে মনে হচ্ছে এটি কোনো লাইব্রেরি ।

এখানে একটি নকল ছোট জলাধারের সামনে চারজন মেয়েকে দেখা যাচ্ছে।

দ্বিতীয় মেয়েটির উচ্চতা সবচেয়ে বেশিতৃতীয় জন তার থেকে কমচতুর্থ এবং প্রথম জনের উচ্চতা একই রকম।

এখানে একটি বাঁশ দিয়ে তৈরি খড়ের ছাউনি দেওয়া দোকান দেখা যাচ্ছে।

দোকানটির মধ্যে সোলার বাক্স রাখা রয়েছে।

দোকানের বাইরে চারটি লোক গল্প করছে একটি লোক বসে আছে। একজন বিক্রি করছে।

এখানে একটি বৃহত্তর মাঠ দেখা যাচ্ছে।

এ পার্ক -এ প্রচুর ছেলে মেয়েরা এসেছে।

এখানে একটি গোলাপি কালার -এর দেওয়াল ও কালো রঙের গেট দেখতে পাওয়া যাচ্ছে-এ।

বিল্ডিং টির বাইরে একটি গেট রয়েছে কালো রঙের তার বাইরে একটি ল্যাম্প ল্যাম্পপোস্ট রয়েছে।

মাঠটিকে ঘিরে রেখেছে অনেক বড় বড় গাছ।

মাঠটিতে যেতে হলে অনেকগুলি সিঁড়ি পেরিয়ে যেতে হয়।

কক্ষ টি দেওয়াল এর একদিকের রং সবুজ একদিকের রং গেরুয়া একদিকের রং গোলাপি।

পাহাড়টি দেখেই মনে হচ্ছে এটি খুব উঁচু ও শুষ্ক প্রকৃতির ।

এখানে একটি মুদির দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

একটি-ই নীল রঙের টিনের ছাউনি দেওয়া রাস্তা রয়েছে এই ওপরের ঘরটিতে যাওয়ার জন্য।

সম্ভবত ঝর্ণার জল পরে এই জলাধার তৈরী হয়েছে।

এবং খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে যাতে পরিবেশটি আরো সুন্দর লাগছে।

এখানে-এ একটি মাথার ছাউনি দেওয়া বসার জায়গা রয়েছে।

এবং বিভিন্ন ফুলগাছ এবং এমনি ছোটবড় গাছ দেখা যাচ্ছে।

বিয়ে বাড়ির প্যান্ডেল -টি খুব সুন্দর ভাবে ফুল এবং বিভিন্ন কাপড় দিয়ে সাজানো।

কক্ষ টি দেখে বোঝা যাচ্ছে এটি একটি জিম রুম ।

এখানে বিভিন্ন ধরনের জিম একসেসরিজ রয়েছে।

এই এন্ট্রান্স এ একটি কালো রঙের বৃহৎ সুসজ্জিত গেট রয়েছে।

একটি লোককেও দেখা যাচ্ছে আশেপাশে প্রচুর বড় বড় গাছ রয়েছে ।

এখানে একটি মঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে সম্ভবত এটি বিয়ে বাড়ির তৈরি মঞ্চ।

দেখতে খুব সুন্দর লাগছে বিভিন্ন আলো জ্বলছে।

মহিলাদের মাথায় ঢাকা রয়েছে অর্থাৎ ঘোমটা রয়েছে।

এ এরা সবাই খুব মন দিয়ে পূজো করছে।

এই মাঠটির অপরপ্রান্তে অনেক ছোট বড় বিভিন্ন গাছ দেখতে পাওয়া যাচ্ছে।